এখানে একটা বড় নদী দেখতে পাচ্ছি।

এখানে একটা হলসেলের দোকান দেখতে পাচ্ছি।

কতগুলা ছোট বড় ট্যামেটো রয়েচে।

স্কুলটির জানালাগুলিতে নীল রং করা হয়েছে।

কয়েকটা অক্সিজেন সিলিন্ডারও লক্ষ করা যাচ্ছে।

বাইকের আয়নাও লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি।

খুঁটিগুলি সবুজ রং করা রয়েছে।

দেওয়ালটি সবুজ রং করা রয়েছে।

এখানে একটা বড়ো মাঠ দেখতে পাচ্ছি।

কয়েকজন মানুষকে এহানে লক্ষ্য করা যাচ্ছে।

ছোট বড় গাছও লক্ষ করা যাচ্ছে।

এখানে একটা হোটেল দেখতে পাচ্ছি।

অনেকগুলো জল এখানে দেখতে পাচ্ছি।